এখানে সামনে একটা ট্রান্সফরমার মতো একটা বড়ো ইলেক্টিক -এর মেশিন আ রয়েছে ।

সামনে একটা দরজা রয়েছে দরজার পাশে একটা ড্যে-এ-এ ডিস ।

এই ছবিতে দেখা যাচ্ছে যে এটা একটা পার্ক ।

এখানে একটা লোক দাঁড়িয়ে সেলফি তুলছে ।

তা মন্দিরের গেট - এ ঝোলানো আছে কদম ফুল যেগুলো সস আ--

সামনে বড়ো একটা ফুলের দোকান রয়েছে। তার সামনে এরকম একটা গোল--

এখানে একটি রাস্তা রয়েছে রাস্তাটির দুই ধরে সাদা।

এটা একটা সোনার দোকান রয়েছে ওপরে ।

টাকা টোলের পর যে স্লিপ বের হয় . সেটি এখানে রাখে ।

সামনে দুটি স্কুটার দাঁড়িয়ে রয়েছে একটা মানুষকে--

একজন মহিলার মুখে মাস্ক রয়েছে।

সামনে একটা-আ জামা কাপড়ের দোকান রয়েছে ।

এবং একটা করে-এ বারান্দা মতোন রয়েছে ।

তে-এ টি. ভি. গুলো বিভিন্ন সাইজ -এ ছোটো বড়ো রয়েছে।

আ-আ-আ চীনের বা শ্রী-লঙ্কার কোনো একটা জায়গার মন্দির হবে।

এএএ ঝুলছে কি জানো একটা।

এই প্যান্ডেল -টির নাম হচ্ছে বালুরঘাট ।

উমমম এখন দিয়ে একজন লোক সাইকেল চাইলে যাচ্ছে একটা লোককে দেখা যাচ্ছে বস্তার মধ্যে কিছু ভরছে ।

রাস্তায় জল জমেছে এবং ওষুধের দোকানের ভিতরে জল ঢুকে গেছে সামনে গেট --

এ-এ-এ-এ এখানে একটা গোয়াল ঘরও দেখা যাচ্ছে সামনে পাশে একটা টিন -এর বাড়ি রয়েছে ।

কিছু রাখা রয়েছে সামনে এক-জন পুরোহিত--